আচ্ছা, bye

হ্যাঁ এইতো চলছে গরমের মধ্যে ভালো মতন temperature পড়েছিল ।

আজকে forty one না forty three আছে তাহলে আর কালকের থেকে তাহলে কম আছে। হ্যাঁ, কালকে থেকেও বেশি দেখালো। এত গরমে মানে শুনলাম মঙ্গলবার পর্যন্ত নাকি টানা এরকমই গরম পড়বে না সেটা জানিনা আবহাওয়াদপ্তর তো তাই বলল যে মঙ্গলবার পর্যন্ত গরম বাড়বে মঙ্গলবার পর্যন্ত, না সেরকম কিছু তো আবহাওয়া দপ্তর বলল না just বলল যে এরকম টানা গরম এক degree করে বাড়তে থাকবে মঙ্গলবার পর্যন্ত, ফেসবুক post দেখলাম হয়তো ঘূর্ণিঝড় হলেও আসতে পারে কবে আসবে বলেছে মানে কবে থেকে start হবে । সেটা অতো খেয়াল করে দেখিনি তাও শুনেছি যে আসবে বলেছে । check করে দেখেনি । যে rate গরম পড়ছে হ্যাঁ বিশাল গরম আজ কেউ তাই ছিলাম সেই ঘামাতে ঘামাতে একশেষ অবস্থা এই গরমে যার skin problem আছে তার তো আবার রেসপ্যাশ ও বেরিয়ে যায় সেই গা হ্যাঁ চ্যাট চ্যাট চ্যাট চ্যাট করছে

আরে আদ্রতা বেশি না ওখানে আদ্রতা কম।

দিনে দুই থেকে তিন বারের উপরে স্নান করতে হচ্ছে, আমার এই স্নান করলেও ঠান্ডা লেগে যাওয়ার problem আছে। হ্যাঁ, এই weather খারাপ মানে গরমে স্নান করলে বারে বারে, ইয়ে তখন ঠান্ডা লেগে যায় আবার, আর গরমে কি করা যাবে? টেবিল fan চালিয়ে থাকতে হবে হ্যাঁ সেটাই কিন্তু তাও

হ্যাঁ, গ্রামের দিকে অত বেশি গরম লাগে না তা গাছপালা তো যেখানে সব জায়গায় থাকে বলে এক জায়গাতে কাটছে তা সেখানেই গরম হবে আর যেখানে কাটছে না সেখানে ঠান্ডা হবে এমন তো ব্যাপার নেই না, হ্যাঁ কিন্তু আমাদের এখানেও তো মানে । রাত্রের বেলাও ঠান্ডা হয় না মানে এতটাই আর কি গরম আবহাওয়া, কালকে রাত্রেই তো দেখছিলাম কত চলছিল তোর তেত তিরিশ তাও রাতে অনেক বেশি এতটাই গরম লাগে জানলা দরজা খুলে ঘুমাতে হয় হাঁ জানলা দরজা খুললেও গরম একটা আবহাওয়া মানে গরম একটা হাওয়া বয়, ঠান্ডা হাওয়ার কোন ইয়েই নেই তাও তো ওই আটটা ওই কি দেখলাম পাতা পাতা নড়ছে হাওয়া টাওয়া দিচ্ছে দু একদিন ধরে ওই রাতের বেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছেহ্যাঁ আগে তো তাও দিত না

আরে হ্যাঁ সেটাই মানে গাছপালা যেন দাঁড়িয়েই রয়েছে কোন নড়াচড়া করে না। গরমের পর আবার বর্ষা বর্ষার পর সমস্যা জল জমবে এইভাবে সেই হবে, হ্যাঁ নিয়ে আমাদের গড়িয়াতে অনেক বেশি জল জমে গড়িয়াতে জমে না তোদের বাড়ির ওই দিকটাই জমে, না গড়িয়ার অনেক জায়গায় জমে হ্যাঁ, সব জায়গায় তোর ময়লা ভর্তি,

এই গরমে আবার আম খাওয়া হবে,

তরমুজ আর মালদায় কোথায় হয় তরমুজ আর মালদায় কোথায় হয়?

গরমের সময় তো এগুলো খেলে একটু ভালো লাগে। আর ভালো রে ভাই ভালো দুই কেটে তারপরে ঘোল বানাও রে তারপরে ঘোল বানিয়ে তারপরে লস্যি বানিয়ে খাও রে বাবা এত হ্যাপা মানে এত খাটতে হয় না ওই ,

কে কইতো যে গুড়িয়া ওখানে একটা দোকান আছে লশির ভালো বানায় খেয়েছিলিস ভালো বানায়, দশ টাকার লস্যি খেলে তো দশ টাকার মতনই হবে দশ টাকার প্যাকেট লসি দশ টাকার মতনই হবে।

packet করা মামা নাকি বলছিল বলছিল নতুন বেরিয়েছে heavy খেতে, এইটাই বসেছিলাম ঘামহচ্ছে ঘামুচ্ছে বলে পুরো বালিশ ভিজে গেছে। আমি তো তাই করি গামছা থাকে গামছা টাকে ভিজিয়ে গায়ের উপরে চাদরের মত ঠান্ডা ঠান্ডা লাগে, পাঁচ মিনিটি অনেক হম ঠান্ডায় থাকি যা ঘাম হচ্ছে জল খেয়ে যাচ্ছি জলের পর জল খেয়ে যাচ্ছি তাও আর জলটাও তো অস্বাভাবিক গরম হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে

সবকিছুই সমস্যা এই গরমে কাজ বাজ করছে কি করে ভগবান জানে আমাদের তো বর্ষাকাল যাবে তারপর আবার, শরৎকাল আসবে তখন পুজো পুজো আর পুজোর সময় তো বৃষ্টি হয়। আরেক ঝামেলা হ্যাঁ যে সময় বৃষ্টি সবাই চাইছে সে সময় হচ্ছে না তারপর ইয়েটিয়ে যাবে তারপর আবার শীতকাল শীতকাল তো আবার দু'মাসের শীতকাল এই শীতকালে তাও মাঝে হঠাৎ করে ঠান্ডা পড়ে যাবে তারপর, দিনটাও বেশি আর গরমের প্রভাবটাও বেঁচে থাকে ঠান্ডার থেকে। হ্যাঁ গরম এরিয়ার দেশ তো গরম তো তাও তো কলকাতায় কম গরম দিল্লি মুম্বাই ওইখানে গেলে তো সেদ্ধ ওইখানে গেলে সেদ্ধ হ্যাঁ রাস্তায় ফাটিয়ে ডিম ফাটিয়ে দিলে, দেখবি ডিমের অমলেট হয়ে গেছে। হ্যাঁ ওয়ে side টা তো ওই time অনেক বেশি গরম, এ দিল্লিতেই তো হয় হ্যাঁ না কিছু বছর পরে এটাও দিল্লির মতনই হয়ে যাবে। গাছপালা লাগাতে হবে গাছপালা লাগাও প্রাণ বাঁচাও যা গরম। গাছপালা কজনই বা গাছ লাগাছে গাছ তো সব কেটে যাচ্ছে। ওই ছোটখাটো গাছ লাগিয়ে লাভ আছে ফুল গাছ টুল গাছ লাগিয়ে লাভ আছে কোন

সবাই তো বড় গাছ বলে ছোট গাছ লাগাইছে সুন্দর দেখার জন্য ফুল গাছ লাগিয়ে কোন লাভ আছে সবাই ওই সুন্দর তার জন্যই লাগাই ওইগুলো মানুষ মরে যাচ্ছে আর সৌন্দর্য কালকে বেরিয়েছিলাম চামড়া খুলে যাচ্ছে এত জোর জোর লু বইছে। গা য়ে যেন আগুনের গোলা এসে লাগছে আর গা যেন পুড়ে যাচ্ছে

হম বিশাল ব্যাপার দুপুরে বাইরে বেড়ানো মানে বিশাল denger ব্যাপার হয়ে দাঁড়ায় যতক্ষণ mall ছিলাম ততক্ষণ শান্তিতে ছিলাম, তাও mall থেকে বেরোনোর পরেও আরো বেশি গা জ্বালায় কারণ একটা টাইমে তো ঠান্ডা ঠান্ডা জায়গায় ছিলে তারপর রোদে বেড়ালে এমনি গা জ্বালা, হঠাৎ করে বেড়ানো যাবে না কারণ কিছুক্ষণ ধরে, গায়ে আবহাওয়া সাথে ম্যাচ করে তারপরে বেড়াতে হবে।

এই গরম ঠান্ডা গরম ঠান্ডা করতে করতে শরীরটা যাচ্ছে খারাপ । শরীরটা খারাপ হয়ে যায় হ্যাঁ, ঠান্ডা লেগে যায়। ঠান্ডা তো তাও কম লাগে, ঠান্ডাতে বেশিক্ষণ থাকি না গলা ব্যথা সর্দি কাশি এগুলো হয়ে থাকে বেশি, আরে গরমের মধ্যে সর্দি গলা ব্যাথা একটা জঘন্য জিনিস বলতো, গরমে কেন ঠান্ডাও এগুলো হলে খুব বিরক্তকর ব্যাপার হয়ে দাঁড়ায়,

নাক থেকে পোটা পড়বে নাক থেকে জল পড়বে কি জঘন্য ব্যাপার সেপার এই গরমের মধ্যে হ্যাঁ সে তো না একটা শরীরটাও একটা কেমন অসহ্যকর হয়ে থাকে ঠান্ডা লেগে থাক মানে কিছুই ভালো লাগে না করতে এরকম এমনি গরমের মধ্যে ভালো তো, কিছু লাগছে না তার উপর আবার ঠান্ডা লেগে গেলে ব্যাস হয়ে গেল। আরে বিছানায় শুচ্ছি রে গা হাত পা গুলো জ্বলে যাচ্ছে এত গরম । হ্যাঁ, বিছানাটা মনে হচ্ছে আগুনের গোলা আর তার মধ্যে, fan টাও চলছে fan চলছে যেন মনে হচ্ছে fan হাওয়াটা এরকম গরম হাওয়া নামছে গরমে হাওয়াটা টেবিল একটা air collar ফুলার থাকতো তাহলে একটু কম লাগতো air collar না থাকলে । AC থাকলে তো আরো ভালো হতো সারাক্ষণ AC তো চলতো গরমই লাগত না হ্যাঁ সারাক্ষণ AC হাওয়া হত গরম লাগত না. ভাব একটা ঘরের থেকে আরেকটা ঘরে যদি AC লাগানো থাকে আর সারা ঘরে যদি AC না থাকে তাহলে একদম মরুভূমি,

হ্যাঁ ওই ঘর থেকে বেরোনোর পরে মনে পরে হায়রে আমি মরুভূমিতে আসলাম। হম ওখানটায় হাওয়া

যা অবস্থা ঠান্ডা ঠান্ডা খবর হয়ে যাচ্ছে এই ঠান্ডা গরমে। হ্যাঁ মানে যতক্ষণ থাকি ততক্ষণ ঠিকঠাক লাগে তারপরে, বেড়ানোর পরই আবার সেই অবস্থা খারাপ হয়ে যায়। মেট্রো তো রয়েছে আর তোর ট্রেনের কথা বাদই দিলাম, আর রডও ধরা যায়না এত গরম হ্যাঁ মনে হয় যেন লোহার শিকের মধ্যে হাত দিয়ে আছি দরজার কাছে দাঁড়ালেই হাওয়া খাওয়ার জন্য। দেখবি হাওয়ার থেকে বেশি লু বইবে।

অস্বাভাবিক গরম ভাই এই যা রোদ পড়েছে

হাফহাতা জমা পড়ে বেরোলে পুরো গা হাত পা tan পড়ে এক শেষ হয়ে যাবে হ্যাঁ সেটা একদমই সে আর বলতে সারা গা ঢাকা ঢুকিয়ে দিয়ে sunglass পড়ে বেরোতে হবে হ্যাঁ সে ঘাম tan হবেকিন্তু পড়া থেকে বাঁচা যাবে না ঘামে ভিজে যাচ্ছেএকদম বল ঘাম শুধু বলে না আরো ফুলহাতা কিছু করে থাকলে না খুব কষ্ট হয় গরমে এই গরমে আর কিছুদিন শরীর ঠিক থাক থাকবে না মনে হচ্ছে হ্যাঁ এই দুদিন পর আবার খবরে হ্যাঁ দেখবি বলবে sun strock এ খারাপ হয়ে গেছে ছুটি তো শুনলাম নাকি এগিয়ে দিয়েছে তোদের ছুটি তো মনে হয় এগিয়ে দিয়েছে কি হ্যাঁ দু তারিখ থেকে ছুটি দিয়েছে আগে কোথায় ছিলি জানাস। হ্যাঁ স্কুল দুই তারিখ থেকে ছুটি দিয়েছে স্কুল কলেজ সবই কলেজও ছুটি দিয়েছে হ্যাঁ তাইতো শুনলাম যে দুই তারিখ থেকে নাকি স্কুল কলেজ ছুটি বলে দিয়েছে।

এবার সেটা কলেজ এখনো diclaire করেনি যে সেটাকে apprishiate করছে কিনা কিন্তু এটাই শুনেছি খবরে আমি আপনাদের স্কুল কলেজ দু তারিখ থেকে ছুটি ভালোই হয় দুই তারিখ থেকে স্কুল কলেজ ছুটি দিয়ে দিলে এমনি যা বড় কলেজে গরম বাবারে না আমাদের department তো গরম লাগে না ওটা বেশি ground floor না তোর গরম লাগে না না তোদের তাও কলেজে আর কি তোদের কলেজে আর কি তাও অনেক আর কি একটু ঠান্ডা মানে গাছপালা আছে গাছপালা আছেনা অতটাও রুদ্রের তেজ পরেনা আর আমাদের একদম কলেজে একদম পুরো direct রোদ্দুর ধুকছে। দু side থেকে আর কোন গাছপালা নেই যার ফলে আরো বেশি কষ্ট হয় এই কলেজ যাওয়ার টাইমে গরমটা লাগে না গরম গরম জানা লাগে তার চেয়ে বেশি ওই গরম হাওয়াটা আর তোর চামড়া পড়ে

তাও বললি তো যে তোদের ground floor ground floor হ্যাঁ হ্যাঁ ভাত ভাত বসিয়ে দিলে ভাতও দেখবি ফুটে উঠবে। ভাত হবে না হ্যাঁ, ওসব হয়ে যাবে যা গরম পড়েছে তাও তোরা বলছিস তো যে তোদের তো নাকি লা ইয়ে ground floor এ ক্লাস হয় তো ঠান্ডা থাকতেই পারে হ্যাঁ third floor হলে

হ্যাঁ সেটাই আর আমাদের একদম টপে অনেক রোদ

কালকে একটা assinment জমা দেওয়ার আছে তো সেটার জন্যই যাব আর তো যাবো না কারণ শুনলাম নাকি ঈদের জন্য তো ছুটি দিয়েছে আচ্ছা আমাদেরও কালকে কলেজ যেতে হবে তার জন্য তো কলেজের ক্লাস অনেকদিন যাওয়া হয়নি। কলেজে গিয়ে ক্লাস করতে হবে। হম হ্যাঁ তোদের তো আবার practical আছে ক্লাস না করলে practical করতে পারবি না তিন দিন কলেজ যাইনি এবার যেতে হবে দর্শন করতে হবে হ্যাঁ সেটাই যতই গরম পরুক আর এই তো কিছুদিন তারপরে তো গরমে ছুটি পড়েই যাবে ওই কিছুদিন মানে তাও পনেরো দিন ধরে হ্যাঁ সে তো ঠিকই এই মাসে তো পরবে না গরমের ছুটি এই এইটাই সামনের মাসেই দেখা যাক কি করা যায় তা পড়াশুনা কেমন চলছে? আর পড়াশোনা খবর হয়ে গেছে খেতে বসব এখন ঠিক আছে কি করতে বসবি

হ্যাঁ রাখছি এখন ঠিক আছে tata

হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো?

হ্যাঁ তুই তো একদমই phone ই করিস না আর

সত্যি তাই এই এসবই আর কি বলবো আমারও তো তাই একটা আহ private company তে job করছি।

Boss তো যেমন এমন বলে যেমন অন্যদের কোনোদিন late ই হয় না এমনি বাবা লোক লোক চাই ওই কাজের জন্য পাঁচ খানা লোক রেখেছেন তিনি দুখানা বলো কীভাবে হবে কাজ টা তাহলে কত চাপ সেটাই বলবে যে তোমাদের কি কেন দিচ্ছি salary টা